এটা একটাবিল্ডিং বিল্ডিং টা তিন তালা বিল্ডিং এখানে সিঁড়ি আসেবিল্ডিং টাতে রং করা আসে সাদা রং করা আর গিরিল লাগাইনা আসে গিললিত উ-নীলা রঙের রং করা আসে।